এবং গো-ওলকিপারের গোলপোস্ট দেখা যাচ্ছে এবং তার সামনে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে।

সবুজ রঙের মাঠ রয়েছে যেখানে অসংখ্য কৃত্রিম গাছপালা দেখা যাচ্ছে যেগুলো সুন্দরভাবে মেইনটেইন করা এবং ঝোপ ঝাড় জঙ্গল ও দেখা যাচ্ছে যে বিল্ডিং --

কিছু থাকের ওপর এখানে কিছু বেলুন দেখা যাচ্ছে উপরে এবং উপরে এল.ই.ডি. লাইট - এর বাতি জ্বলছে এবং আশেপাশে--